আমিই এখানে দেখতে পাচ্ছিই রাস্তার ধারে একটিই সবুজ রঙের সাইইকেল দাঁড় করানো আছে।

এই বাগানের প্রধান আকর্ষণ হল দার্জিলিং হিমালয়ের রেলগাড়ি।

বাহনটির পাশে একজন লোক বসে আছেন।

এখানে আমি একটি দূরদর্শন যন্ত্রের দোকান দেখতে পাচ্ছি।

দূরদর্শনের মাধ্যমে আমরা দেশ বিদেশের নানান খবরা খবর ঘরে বসে দেখতে পারি।

ছবিটি আমি দেখতে পাচ্ছি একটি নদী বয়ে যাচ্ছে। নদীর দুপাশ সবুজে ভরা দূরে মেঘের কোলে ঢেকে যাওয়া কিছু পাহাড় দেখতে পাচ্ছি।